এটি অনেক বড় খোলা জায়গা ।

তার হয়তো কোন বন্ধু বসে আছে।

এই ছবিটিতে আমাকে দেখতে পাচ্ছি একটি সুন্দর বড় গাড়ির শোরুম।

যেখানে মনে হচ্ছে কিছু ছেলে ব্যাডমিন্টন খেলছে ।

এছাড়া একটি হলুদ রঙের বাড়ি দেখ--

ছোট থেকে বড় অনেকেই সুন্দর লাল রঙের --

কিছু লোক কুকুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

একটি রাস্তা এবং সেখানে বৃষ্টি হচ্ছে এখন।

নীল সাদা রং এর একটি ছাতা রয়েছে যার উপর--

বিল্ডিং যেখানে চ্যাম্প বলে লেখা রয়েছে এবং একটি গেট রয়েছে।

এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি --